এটি একটি ভ্যাকসিন সেন্টার যেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

এরিয়া ডেভেলপমেন্ট এন্ড প্লেসমেন্ট অফিস যেখানে মানুষ চাকরির জন্য যায়।

এস. বি. আই. ব্যাঙ্ক -এর এ.টি. এম. খুবই ভাল কার্যকরী।

যা নর্থ ব্লক -এ রয়েছে। সল্ট লেক সিটি -র সেক্টর ওয়ান -এ রয়েছে।

এটি থার্টি ফার্স্ট ইস--

এটি কেন্দ্রীয় বিদ্যালয়ের এন. সি. ই. আর. টি. সি. বি. এস. ই. ডাবলু. বি. বি. এস. ই. বুক সেন্টার ।

এটি বেলঘরিয়ায় অবস্থিত যা দদমদমের আগের স্টেশন ।

এবং এখানে ফাদার সবাইকে প্রার্থনায় সাহায্য করছে।

যেখানে কনে বা বর সেজে বসে থাকে এবং এখানে শুট করা হয়।

এটি বারাসাত বাস ডিপো । এখান থেকে ন অনেক জায়গায় যাওয়ার বাস ছাড়ে।

কিছু মানুষ স্কুটি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এবং টি.ভি.এস. -এর অ্যাড দেওয়া রয়েছে।

একটি রেল স্টেশন । যতসম্ভব কলকাতার একটি রেল স্টেশন ।

যেখানে জেন্টস -দের ভিড় রয়েছে। একটি লোক তাঁর চুলদাড়ি কাটার জন্য চেয়ার -এ বসে রয়েছে।

এবং সেলুন -এ যিনি চুলদাড়ি কাটেন তিনি দাড়িয়ে রয়েছেন চুলদাড়ি কাটবেন বলে।